খেলা নাড়ু এইসব রাখা আছে ।

ফ্যান তা সামনে থাকে দুটা কার ।

ইভেন্ট এন্ড পারতেন যারা প্ল্যান করেন।

সামনে থাকে দ্যাখো স্কুল -এর বাচ্চারা।

এখনে-এ সব কিছু-উ পরীক্ষা --

হতে চলছে খুব --

এইটা হচ্ছে নদীর ঘা-আ-ট --